এখানে অনেওকটা দেখা যাচ্ছে যে জুব্বা হচ্ছে এখানে ইয়োগা হচ্ছে যেটার মধ্যে কিছু পুরুষ মানুষ এবং মহিলা মানুষ জুব্বা করছে এবং তা--

এটা হচ্ছে যে একটা বড় শোরুম যেটার মধ্যে লেখা আছে বসকায় সার্ভিস ।

গ্রীল দিয়ে দেখা যাচ্ছে যে এবং নীল কালার দেখা যাচ্ছে নীল কালারের পানি আসে এবং উপর তো আকাশ পুরো পুরো নীল এবং সাদায়।

দেখা যাচ্ছে এটা একটা সিনারি সিনারি -র মত দেখা যাচ্ছে তার সামনে একটা বড় দেখা যাচ্ছে ছোট্ট --

এটাতো একটা জিম সেন্টার কারণ দেখা যাচ্ছে যে জিম ফিম জিমের প্রয়োজনীয়তিয় জিনিস রাখা আছে এবং নীচে দেখা যাচ্ছে সবুজ রঙের কার্পেট একটা রাখা আছে।

উপরে লকটানো আসে এবং বেন্টিলেটর একটানো আসে এবং দেখা যাচ্ছে যে কোনো মানুষ পুনুষ কিছু নাই কিন্তু বিভিন্ন ধরনের উম অ্যা মেশিন রাখা আছে।

এখানে দেখা যাচ্ছে যে একটা মেডিকাল স্টোরে পুরুষ মানুষ এবং মহিলা মানুষের মেডিয়াম অপারেশন থিয়েটারের ড্রেস ।

এবং এটার কালারেরও নীল কালার এবং মুখ সাইট লাল কালার এবং কিছু কচুপাত্তা দেকা যাচ্ছে বিভিন্ন ধরণের গাছপালা ছোট ছোট দেকা যাচ্ছে।

দেখা যাচ্ছে যে লাল শুটটা পরে আছে তার গলায় একটা ওই ইয়ে আসে মঙ্গলসূত্র আসে ও একটা চুড়ি আসে।